এপার্টমেন্ট হলো একটি বিল্ডিং বা ছোট ঘর বা বাড়িতে একটি ব্যাক্তিগত বাসস্থান ।

বই শিক্ষার্থীদের মেধাবী করে তোলে।

ষাট বছরেরও বেশি সময় ধরে রামসন পোশাক উৎপাদন সরঞ্জাম লন্ড্রি সরঞ্জামের--

একটি সেতু হলো একটি কাঠামো। যা একটি ভৌত প্রতিবন্ধকতা। যেমন- জল রাস্তা বা রেল। এর নীচের পথ আটকে না দিয়ে বিস্তৃত করার জন্য নির্মিত।

গাছপালা এবং প্রকৃতির অন্যান্য রূপ প্রদর্শন এবং উপভোগের জন্য আলাদা করে রাখা হয়।

ব্যাঙ্গালুরুতে সদর দফতর কোঠাস কফি ভারতের বৃহত্তম পরিবারের মালিকানাধীন কফি প্রস্তুতকারক।

নারকেল গাছ আসে লম্বা গাছের কোণে। নারকেল গাছ হলো এক প্রজাতির তাল এবং খেজুর গাছ।

নারকেল গাছ সাধারণ গাছ থেকে অনেকটাই আলাদা। নারকেল গাছে শাখা নেই।

একটি সুবিধা যা মোটর গাড়ির জন্য জ্বালানি এবং ইঞ্জিন লুব্রিকেন্ট বিক্রি করে।

একটি মেগালিথ হলো একটি বড়ো পাথর। যা প্রাগৈতিহাসিক কাঠামো বা স্মৃতি স্তম্ভ নির্মাণের জন্য।

একটি শহরে অনেক ভবন এবং রাস্তা আছে। এটিতে অনেক লোকের থাকার জন্য বাড়ি হোটেল অ্যাপার্টমেন্ট রয়েছে। দোকান যেখানে তারা জিনিস কিনতে পারে। লোকেদের কাজ করার জায়গা এবং শহর চালানোর জন্য এবং শহরের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য এটির সরকার রয়েছে।

একটি মোরাল হলো গ্রাফিক আর্ট ওয়ার্ক -এর যেকোনো অংশ যা আঁকা বা সরাসরি দেওয়াল ছাদ বা অন্যান্য স্থায়ী স্তরে প্রয়োগ করা হয়।

প্রতি বছর পঁচিশে ডিসেম্বর যে বড়দিনের উৎসবটি পরে তা খ্রিশ্চান -এর সবচেয়ে বড়ো উৎসব হিসেবে বিবেচিত হয়।

এতে বসার জন্য বেঞ্চ দোলনা ও খেলার জন্য সীসা হাঁটার জন্য ফুটপাত রয়েছে।

বিভিন্ন ধরণের রেলওয়ে স্টেশন আছে। কিছু মাটির উপরে আবার কিছু মাটির নীচে।

একটি অফিস -এর মূল উদ্দেশ্য হলো তাদের কাজ সম্পাদনে তার বাসিন্দাদের সমর্থন করা।

একটি রুট যা অন্যথায় অসম বা অসম্ভব হবে।

শ্রেণীকক্ষ হলো বিদ্যালয়ের এমন একটি স্থান যেখানে শিক্ষার্থীরা জ্ঞান শেখার জন্য বসে।